এই ছবিটিতে একটি দূর্গা মূর্তি দেখা যাচ্ছে যার ডান দিকে রয়েছে লক্ষী গণেশ এবং বা দিকে রয়েছে সরস্বতী এবং কার্তিক।

একটি রিক্সা রয়েছে যেটি অপেক্ষা করছে্এ‌বং যাত্রী তোলার জন্য বেশ যাত্রী রয়েছে সেখানে দাঁড়িয়ে আছে দূরে অনেক ল্যাম্প পোস্ট দেখা যাচ্ছে।

এবং তার পাশে একটি ল্যাম্প পোস্ট রয়েছে | একটি ইলেকট্রিক পোস্ট রয়েছে এবং তারও পাশে একটি এ.টি.এম দেখা যাচ্ছে।

সামনের ছবিতেখাদি গ্রাম উদ্যোগ ভবনের ছবি।

এবং তার সামনে একটি সুন্দর ফোয়ারা দেখা যাচ্ছে। বাইরে অনেক সুন্দর সুন্দর ফুল গাছ রয়েছে। এবং--

মানুষ যাতে বসে এই প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে পারে তার জন্য অনেকগুলি চেয়ার পাতা রয়ে--

সাকাদার একটি গ্রাম বাংলার ছবি যেখানে দুজন মহিলার তার একপাল ছাগল কে চরাচ্ছেন | এবং তাদের গবাদি পশুর খাবার সংগ্রহ করে নিয়ে যাচ্ছেন ।

অপেক্ষা করতে দেখা যাচ্ছে এবং কিছু মানুষকে ঘুমন্ত অবস্থাতেও দেখা যাচ্ছে। কিছু বাস এখানে দাঁড়িয়ে রয়ে--

দূরে উ ব্যাঙ্ক -এর মধ্যে চারটি এ.সি. ।